রেস্টুরেন্ট -টি বিভিন্ন লাইট -এ সাজানো আছে।

আমরা দৃশ্যটিতে রাস্তার মদ্যে কয়েকজন লোককে দেখতে পাচ্ছি।

দৃশ্যটি দেখে মনে হচ্ছে লোকজন ক্রিকেট খেলছে।

দোকানটিতে মোবাইল এবং আনুষঙ্গিক সামগ্রী রাখা রয়েছে।

দোকানটিতে হলুদ রঙের পোশাক পরা একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে।

দৃশ্যটিতে বিভিন্নরকমের ফলমূল সাজিয়ে রাখা আছে।

দোকানের উপরে লেখা আছে স্মার্ট পয়েন্ট ।

মূর্তিটির সামনে কয়েকজন লোক হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে।

লোকজনদের ঠিক উপরের দিকটাই বাল্ব এবং তার সাথে কাপ ঝুলিয়ে রাখার--

লোকজনদের একপাশে রয়েছে খিড়কি আর আরএকপাশে কয়েকটা আয়না সাজিয়ে রাখা আছে।

নৌকাটির সামনে তিনজন ব্যক্তি রয়েছে।